যেখানে দুটো মানুষ হেঁটে যাচ্ছে।

জিনিসটা দেখা যাচ্ছে সম্ভবত একটা কলে--

আশেপাশে মানুষজন দেখতে পাচ্ছি না অত একটা।

গাছপালা আছে চারোপাশে চারপাশে লাল মাটি দেখা যাচ্ছে।

কোনো রুমের সামনে এই জাগাটা থাকে।

এখানে দেখা যাচ্ছে দুটো ব্যাড আছে একটা পড়ার টেবিল আছে।

ব্ল্যাক কালারের টেবিলে চেয়ারেও দিয়ে হোয়াইট কালারের একটা কিছু রাখা আছে টেবিলের উপরেও কিছু রাখা আছে একটা আলমারি আছে সুফা আছে।।

তাদের দুকান আছে দেখা যাচ্ছে।

অনেকগুলো বাস আসছে আশেপাশে গাছপালা আছে মানে আবহাওয়ার কোন সমস্যা নেই।

এবং গুরুজনেরা কিনছে কেউ হেঁটে চড়াচ্ছে ।

বাইক দাঁড়িয়ে আছে দোকানপাট বন্ধ দেখা যাচ্ছে।

বয়স্ক মানুষ হোয়াইট কালারের গেঞ্জি পরে বইসে আছে।

ইত্যাদি নানান ধরনের জিনিস থাকে যে জিনিসটা দোকানে থাকা খুব প্রয়োজন।

এটা একটা রাজপ্রাসাদ দেখা যাচ্ছে।

ঝুড়িতে টমেটোগুলো হাই ব্রিড টমেটো ।

বড়ো একটা বিল্ডিং আছে যেটা শোরুমের মতো লাগছে।

এবং জানলা আছে যেখানে পদ্দা দেওয়া--

তার উপরে একটা হয় কী জানি একটা কুলার সিস্টেম আছে হয়।

ওপরে যাওয়ার রাস্তা দেখা যাচ্ছে সিঁড়ি আছে।

হেলমেট নেই মানেই তো ক্ষতি হতেই পারে।

নানান ধরনের জুতো আছে এখানে।

এবং কোম্পানিও অনেক ভালো ভালো কোম্পানি দেখা যাচ্ছে আছে।

আশেপাশে অনেক মানুষ দেখা যাচ্ছে নাচ--

এখানে অনেকগুলো রিক্সা করে--

পাইপ দেখা যাচ্ছে মানে জল দেওয়া হচ্ছে কোন জায়গাতে।

মনে হয় এর মধ্যে প্রিন্ট আছে হালকা হালকা।

এটা একটা লাইবেরী হতে পারে যেখানে অনেকগুলো--

হয়তো কোনো গরিব বস্তি হতে পারে পাড়া হতে পারে।

এটা অনেক পুরনো একটা গাছ বোঝা যাচ্ছে।

ফটো তোলার ভিউটা খুব সুন্দর আসবে।

এটা কোন একটা ফুটবল গ্রাউন্ড ।

আশেপাশে অনেক বাইক গাড়ি সাইকেল --